দূরে কিছু একটা দেখতে পারছি।

এটা একটি শান্তিনিকেতন ওপরে অনেকগুলি পোস্টার লাগানো রয়েছে।

এটা একটি কফি হাউস ।

টেবিলের মধ্যে অনেক খাবার রয়েছে।

দূরে অনেকগুলি মানুষ দেখতে পারছি।

এখানে অনেকগুলি বাস দেখতে পারছি।

দূরে অনেকগুলি ওষুধ রাখা রয়েছে।

এটি হলো একটি জেরক্স মেশিন ।

দূরে কিছু হলু রঙের পর্দা দেখতে পারছি।

চারিপাশে অনেক গাছপালা দেখতে পারছি।

চারিপাশে অনেক সবুজ গাছপালা রয়েছে।

দুইটি কারেন্টের খুঁটি দেখতে পারছি।

দূরে অনেকগুলি বাড়ি দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলি ফ্রিজ দেখতে পারছি।

এটা একটি পেট্রোল পাম্প ।

এটা একটি বিয়ে বাড়ি অনেকগুলি মানুষকে দেখতে পারছি।

ভেতরে কিছু একটা রাখা রয়েছে।

এখানে অনেকগুলি গাড়ি আছে তার পাশে দুইটি মানুষ।